একটি হসপিটালের ভিতরে একটি মেয়ে নার্স এবং একটি ছেলে।

আমি একটি উম বাজারে অনেকগুলি মানুষ দেখছি।

আমি একটি ছবিতে দেখছি যে একটি বাঁশের আছে এবং বাঁশের উপর একটি ময়ূর দাঁড়িয়ে আছে।

দুইজন মানুষ এই ঢালাইয়ের কাজ করছে।

আমি একটি ছবি দেখছি যেখানে একটি উম লম্বা ঘর আছে।

আমি একটি ঘরের মধ্যে চুয়ান্নটা সু দেখা যাচ্ছে এবং অনেকগুলি সু এর বাক্স আছে।

এখানে লেখা আছে ই পরিষেবা কেন্দ্র ডিজিটাল সেবা কমন সার্ভিসেস সেন্টার ।

এবং একটু দূরে একটি ছোটো বিল্ডিংও আছে।

আমি একটি ছবি দেখছি যেখানে বড় উমম গেটের মতো বিল্ডিং বানানো হয়েছে।

কত কটি মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং সাইডেও দাঁড়িয়ে আছে।

আমি একটি ছবি দেখছি এবং একটি ছবিতে একটি ঘর দেখা যাচ্ছে।